আর ওপরে সূর্য উঠেছে চার সাইড -এ বড়ো বড়ো উঁচু উঁচু বিল্ডিং আছে।

এখানে দেখতে পাচ্ছি শিক্ষার্থী আ ছাত্রদের পড়াচ্ছে। ছাত্র ও ছাত্রীদের এখানে পড়ানো হচ্ছে দেখুন বোর্ড -এ স্যার আ কিছু লিখছে সেটা দেখে ছাত্রছাত্রীরা মনোযোগ দিয়ে তাদের কাজগুলো করে যাচ্ছে।

আর স্টেট ব্যাঙ্ক -এ গেলে যেমন আমরা একাউন্ট খুলতে পারি সবরকম সুবিধা পেয়ে থাকি ওখানে যাতে ভীড় কমানো হয় তার জন্য এরকম স্টেট ব্যাঙ্ক ই কর্নার -গুলো খোলা হয়েছে।

যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ওখানে লেখা আছে দি ওয়েস্ট বেঙ্গল স্টেট কোপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ।

এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে আছে মেহেমান রেস্টুরেন্ট ।

এই রেস্টুরেন্ট -টা খুবই নাম করা একটা রেস্টুরেন্ট । সামনে একটা প্রচুর বর্গ স্কোয়ার ফুট জায়গা নিয়ে জিনিসটা গঠিত হয়েছে।

এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিধাননগর ও পৌরনিগম বোরো এক।

এটা হচ্ছে-এ আ একটা পৌরসভার আন্ডার -এ যে এলাকাগুলো থাকে এলাকায় একেকটা জায়গায় একেকটা বোরো খুলে রাখা হয়।

এটা একটা হচ্ছে অফিস বৃদ্ধদের। আ- যেকনো সমস্যা হলে এখানে সারানো হয়। এটা তামিলে আছে।

পঞ্চাশ থেকে একশো বছরের বেশি হয়ে গেছে কাঠামোগুলো ওপর থেকে ফ্যান -গুলো নিচে নেবে আসে।

আর এই দোকানগুলো আমাদের কলেজ -এর ইস্কুল -এর আশেপাশে দেখা যায়। সবচেয়ে বই খাতার বড়ো মার্কেট হচ্ছে কলেজ স্ট্রিট কলকাতা র নাম করা একটা মার্কেট যেখানে সব টাউন থেকে মানুষ এসে বই খাতা কেনে।

নৌকায় ঘুরতে আমাদের খুবই ভালো লাগে। মাঝে মাঝে ভয়ও লাগে কিন্তু এই নৌকায় যাত্রা খুব ভালো হয়।

দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বহু পুরোনো বলতে গেলে মানে সেই চীনেদের আমলে আ ওখানে ঠাকুররা আছে ওনাদের।

একাউন্ট এখানে খোলা গিয়ে থাকে এখানে আমরা একাউন্ট করে খুবই সুবিধে লাভ পাই এখানে টাকা তোলা টাকা জমা করে রাখা সঞ্চয় করে রাখা--